মানে গারজিয়ান মা দের বাচ্চারা কিছু হাতের মধ্যে উপহার তুলে দিচ্ছে ও মাঠের মধ্যে প্রচুর ছোট ছোট বাজা ঘুরে বাড়াচ্ছে।